তার ওপরে জিলাপিগুলি রাখা রয়েছে।

এখানে রাস্তার ওপরে দুটি বাইক রাখা রয়েছে পেছনের দিকে ছোট একটি পাহাড় দেখা যাচ্ছে একটি বাইকের রঙ নীল একটি বাইকের রঙ বেগুনি বেগুনি বাইকটার ওপরে একটি হেলমেট রাখা রয়েছে।

এটি একটি দোকানের ছবি যেখানে অনেক কিছু রাখা রয়েছে যার মধ্যে রয়েছে কাঁচি কিছু প্লাস্টিকের জার কিছু বয়াম।

এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে। গোলাপি এবং সাদা রঙের। সাইড -এ একটি ছোট বাড়ি আছে চারিদিকে সবুজ গাছে ঘেরা এবং মাঝখানে রাস্তা দিয়ে একজন হেঁটে যা--

এটি একটি জিম এখানে নানান রকমের মেশিন পত্র আছে।